এই ছবিটিতে দেখতে পারছেন অনেকগুলি ব্যাট এবং বল পর পর সাজানো রয়েছে। সম্ভবত দেখে বোঝা যাচ্ছে এটি কোনো খেলোয়াড় খেলার জিনিসপত্র বিক্রি করার সামগ্রীর দোকান |এবং বিভিন্ন মানুষ এখানে এসে ব্যাট বল এবং বিভিন্ন জিনিস খেলার জিনিস ক্রয় করতে পারে।

এবং সেইখানে অনেক মানুষ যাতায়াত করছে এবং কমপ্লেক্স -টির মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র একটি ব্রাঞ্চ রয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবং নীচে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র এ.টি.এম. রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক -এর এ.টি.এম. রয়েছে। এবং বিভিন্ন জামাকাপড় জিনিসপত্রের দোকানও রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পারছি বড়ো একটি বাড়ি। সম্ভবত এটি একটি পৌরাণিক বাড়ি। এটি কোনো এক সময় যখন ভারতবর্ষে ইংরেজরা ছিল তারা করে গেছিলো। এখন সেটি--